তাও দেখিস আবার বুঝলিতো সাবধানের রাখিস। ছোট ছেলে তো একটুতেই কষ্ট পাবে মেলাই বুঝলি? সেইটাই তো ঠান্ডা লাগলে আমাদেরই কেমন কষ্ট হয় বল? নাক তো জ্বলে তারপর গলায় ব্যাথ্যা করে তাইলয় বল? তো শুনলাম নাকি তুই সেই ঐ ফল্টির ফার্মের লাইগে ড্রিপ ট্রিপ বসাইছিস মাঠে? হ্যাঁ ড্রিপ বসাইছি বলতে ওটা ছোট ড্রিপ বসাইছি। মাঠে এখন বাসাবো ভাবছি। তো পয়সা ও তো বসেছি প্রায় এক লাক্ষ লাগবে তারপর আরও খরচ্চা প্রায় দুই লাক্ষ লাগে যাবে মাঠে ড্রিপ বসাতে। আহ ছোটলটা বসাই পেলছিস নাকি বসাবি ভাবছিস নাকি? ছোটটা বসাইলছি। তুকেনা বইলছিলামনা ফল্টির পার্মে ঐটা তো শুরু করতে গেছি। কইদ্দিলি কবে কইদ্দিলিরে? তুর দশ বারোদিন কথা বললামনা এর মধ্যে কইদ্দিলি? আরে দশ বারো দিন কথা বইলামদে তার আগে যে আমি আগে থেকে কচ্ছিলাম তুকে বইল্লামনা আমি আগে থেকে সব কিছু খোজ খবর নিয়ে সব কিছু করে দেখেছি। আহ তুই যে বলছিলি টাকা পাকা ছিলনা। তা কোথেকে পেলি টাকা দার লিলি নাকি কেউ থেকে? আরে শশুরকে বললাম এখন আপনি দেন আমাকে এক লাক্ষ আমি আপনাকে দিনদেব। দেন আবার শশুর দিল তা দিয়ে করলাম। আহ অইন এক লাক্ষ টাকায় সব হয়েন গেছে নাকি? হ্যাঁ এক লাক্ষ টাকায় হয়নি। আমার কাছে কিছু ছিল তারপর বাস টাস গুলাতো দর এখন একটা বন্ধু বলল নিয়ে যা পরে পয়সা দিবি। নিয়ে ভাই এখন কইলাম। তা ভালো করেছিস। তো কত বড় করেছিস?

আহ তাহলেত মেলা বড় নাকি রে? হ্যাঁ বেশ বড় দের হাজার খান ফল্টি আটবে মানি বেশ বড়। আহ নে কবে থেকে তুই চালু করলি তাহলে? এই দর কালকে বাচ্চা ফুটাইছি পল্টি ফার্মে বুঝলি? বাচ্চা পল্টির বাচ্চা গিলা মানি তুর খেতে পারছে নাকি বা কেমন করে খাওয়াচ্ছি? এখনতো দর ওরা ছোট ছোট বাচ্চা দর গোল গোল করে গেরে নিয়ে আসি নিয়ে রাতের বেলায় তো সেই একশ পাওয়ারের বলগুলো ছেড়ে দেই কারণ খানিক গরম লাগবে ঐদিকে কারণ ঠান্ডা ছোট বাচ্চা। আহ তাইতো? ঠান্ডার দিনে আবার মরে যেতে পাড়ে দেখিস বুঝলিতো? ভালো করে রাখিস বাচ্চাগুলো মরে গেলে তো আবার loss বুঝলি? হ্যাঁ সেটা তো loss মরবে কেনে? মরবে দর ওরা দর ডাক্তার আসে প্রতিদিন। প্রতিদিন লয় একদিন অন্তর অন্তর আসে। ওরা দেখে check up করে যায়। কোনটার কি problem সবগুলো দেখে যায়। আহ সেইটো সেইটো। কি বলত? মানি তুর পল্টি গুলা তো শুনেছি খুব নাজু। মানি কেমন হয়? তুর ইয়ে সে বলেনা তুর হাটেনা। এই রকমই হয়। তা এইবার যদি ভালো করে যত্ন না লিস ঠিক আছে ছোট ছেলের মত যদি যত্ন না লিস তাইলে মরি যাবি। আর মরি গেলে কি loss company এর ই loss হলে তো তুরও তো loss লয়? মানি তুই দেখা শোনা করচ্ছিস তাই লয়? সেইটাই তো আমার মরে গেলেও company এর ঐটাকা তো পেতাম আমি সেটা তো পাবোনা। সেইটো সেইটো। মানি এই রকম কি তুর জানা আছে যে মরছে মানি মাসে কয়টা মরতে পাড়ে? মানি দর অসুখ বিসুখ তো হতে পাড়ে আর কদিন যা শুনেছিলাম যে অসুখ ও ছিল পল্টি মুরগীর। তা ঐরকম অসুখ টসুখ হলে মরি যায় তাও জানি। এইটা কোন কথা হইলো যে কয়টা মরবে তো দর অ্যাঁয় দর এক হাজার পল্টিতে দর কুড়িখান তো মরবেই দর। আহ সেটাই সেটাই তা এবার কি বলতো মানি দর আমি যে ভাবছিলাম তুর একটা কথা বল যদি দর মরি যায় ঠিক আছে? লাইতে পল্টির যে মানি ইয়ে থাকে মানি তুই যে company তে করছিস সেই company তুর কাছে হিসাব চাহাবেনা তো? কেন মরলো? কি করে মরলো? এবার ভালো মন্দ বলতি পারবিনা দর। কি বলবি মরি গেলি দর তাইল? মরে গেলে ঐযে আমরা দর যে টা মরে গিয়ে রেখে দিয়ে then company কে phone দিয়ে বাইচ্চা মরে গিয়েছে এখনকি করে কি করব বুঝতে পারছিনা? তো ওহাদের সেই ডাক্তার তারপর যে expert গুলো আছে যে postmortem করে কি problem সেই problem দেখি তখন ঔষদ পাতি দিন দেয়। বুঝলি?

postmortem বলতে অয় ওরা দেখে দর মানুষের যেমন postmortem হয় হ্যাঁ ওদেরও সেই রকম হয়। দর চিকিৎসক আছে সব কিছু হয়। সেটাই সেটাই তা ঠিক বলেছিস। কেনে বল তো তবে তো কি অসুখ হইছে দরা পরবে তাইনা? সেটাই তারপর দর ভ্যাকসিন ট্রেকসিন ওরা সময় মত ঠিক ঠাক দিয়ে যায়। মরি গেলে তো company ই loss তা আমি ভাবছি আমি দর নিজের খুলব। তা আমি যদি নিজের খুলি তাহলে তুর loss হবে নাকি লাভা হবে একটু বলবি কেনে? idea দে। দেখ নিজের খুললেতো অবশ্যই লাভ হবে যদি পল্টি না মরে যদি মরে যায় তো Loss সেটাই সেটাই। আমি যেটা আর একটা ভাবছিলাম তুর ধর একটা Share এ পেতাম তাহলে ভালো হত। তা তুই Share এ পেয়ারে করবি এই রকম ভেবেছিস কিছু? দেখ ভাই এসব Share এ না করাই ভালো। কেনে বলতো? তখন লাভের ব্যাপার আছে একটা ব্যবসা যাই হোক Loss লাভ যাই হোক নিজের হবে। এবার কি বলত? মানি মেলাই তো এক সাথে টাকা লেগে যাবে। তুর এক লাক্ষ টাকা দর পল্টি টল্টি আবার দর ঐ বাস পুরতে হবে, ঘর বানাতে হবে, রাখার জায়গা করতে হবে। তারপরে পাচেচের লোহার ইয়ে গুলো দেয়া লোহার না কিসের নেটের মতন যাতে কিছু ডুকতে না পাড়ে। এবার দর খরচ্চাটা তো তুর মেলান হয়ে যাবে। পানি দেখা শোনার লোক এবার মানি দর টেয়া দর হবেনা। কারণ চাষবাস করচ্ছিতো।

সেটু ঠিক যে যদি কেউ সাথে Share থাকে দেখ তুর বন্ধু বান্ধব কে বল দিয়ে যদি ওরা করে তো ভালো। না হয় তো নিজে একাই কর দিবি একটা লোক রেখে দিবি ওই সারাদিন দেখবে তুক কেবল সন্ধ্যা বেলায় থানে গিয়ে দেখবি বসবি। সেটাই টাকাটা দর Main সমস্যা। এবার দর মিলে করলে কি বলতো টাকাটা একটু কম কম লাগতো। তাইলে ভালো হত বল। বেটা সেই লকম কোন ব্যাপার নেই লাভ Loss এর। এবার দর দুই জনা মিলেই সহ্য করতে হবে। বেটা মরি গেলে তো Loss হলো। দর একাই সহ্য করতে হবে সেটা একটু কষ্টের হবে। বুঝলি? তার লাইজ্ঞে বইলাম আমি।

আহ তা Company এর যদি আমি যদি করতে যাই তাইলে কতে কি করতে হবে? একটু কেমন করে তুই Company এর সাথে যোগাযোগ করেছিলি? দেখ যোগাযোগ করেছি বলতে দর আমাদের পারার একজনে Company এর সাথে গাড়ি চালাতো। পল্টি তুলত দর যে ওকে বইলাম যে আমাকে বলিও আমি করবো। ফার্ম করবো তা খানিক যোগাযোগ করে দাও। দুই একটা নাম্বার দিতেছিল। যদি যেতে বললে তারপর পাতাতে আছে বুঝলি?

দিনে আমি গেলাম বইলাম আমিতো বাড়ি দাড়ি সব করিছি। তা আপনারা আমাকে বাইচ্চা দেন আপনাদের আমি বাইচ্চা ফুসবো। যে ওরা বলল ঠিক আছে। তারপর ওদের Fild officer visit করতে এলো। মানি দেখতে এলো মিথ্যে না সত্যি আহ তাই নাকি রে? এবার দর পল্টির ফার্মগুলা যেগুলা হয় হম সেই গুলাতে শুনেছি নাকি পল্টিতে নাকি অনেকটাই খেলে নাকি অসুখ টসুখ হয়? এটাই মানুষ যদি খায় তো সেইগুলা কি সত্যি? মানি মানুষ মানুষের অসুখ টসুখ হইন যায় পল্টি খেলে? আরে না। এখনো সবই খেলে অসুখ হবে। কিন্তু পল্টিতে খেলে অসুখ হবে সেটা শুনিনি তবে এখন দেখ মানুষের শরীরের তো সেই রকম নাই। আহ সেটই সেটই মানি কি বলত এবার দর পল্টি টল্টি গুলাতে এবার দর জামেলা আছে। মানি দর দেখা শোনা তো এবার দর আমি চাষবাস করচ্ছি এবার দর আমি ভাবছিলাম যদি খুলব। না অন্য কিছু করব আর একটা জিনিস ভাবলাম তুর তুর যদি একটু দর টাকা পাকা গেলে বেশি হয় বা দর কেউরে কাছে দার পেলে ওটা নি। লোন টোন নি তুর যদি আমি পাখির ঐ চাষবাস করি। পাখির ফার্ম ট্রার্ম খুলি কেমন হবে? হ্যাঁ ঐটাও খুলতে পাড়িস। দেখ তুর উপর Depend তুই কোনটা ভালো পাড়বি নিজে। সব থেকে নিজেই নিজেকে ভালো জানিস। কারণ আমার তুকে যেটাও ভালো লাগবে সেটাও কর। ভালো জিনিস লাগবে। সেই জিনিসটা ভালো হবে আর যদি ভালো না লাগে জোর করে কোন জিনিস হয় না বুঝলি? তা ঠিক বলিছিস। কি বলত আর একটা জিনিস থেকে ভালো আমরা শিক্ষা পেয়েছি। মানি দর সেই ছোট থেকে আমাদের পড়া পড়া তে লাগিছে। পড়াতে যদি ইচ্ছে না থাকে দর সে ছেলের কি পড়া হয়? সেই বকম শত্য হাল তাই লয়? সেইটই এবার তুকে যদি মনে হয় যে পাখিটি পুষতে ভালো পাড়বি তো যে আমাকে ঐটো ভালো লাগে প্রথম থেকে একদম তাইলে সেইটাই হবে। হ্যাঁ হ্যাঁ মানি কি বলত আমার পাখি টাখি মানি খুব ভাললাগে বুঝলিতো? তার লাইজ্ঞে ভাবছিলাম দর পাখি টাখি এই গুলা হয় তাইলে অনেক সুন্দর হবে তাই লয়? মানি পাখিতে দর আমার মনটো বসে খুব। আর সে আমি ভিডিও টিডিও তে দেখাইছিলাম যে ময়ূর পৌষা তারপরে অনেক রকমের পাখি পৌষা ঠিক আছে এগুলি কিনে যায়। তো এগুলার দর একটা ফার্ম খুললাম আর গুরুতো আমার বাড়িতে আছেই।

হ্যাঁ তাই তো তারপর আমি আরও ভেবেছি এখনতো পল্টির ফার্ম করলাম একটু ছাগলের ফার্ম করবো। তারপর একটি দেশি মুরগীর ফার্ম করব। বুঝলি? আহ দেশি মুরগী বলতে আমরা ঘরে যে মুরগী গুলা ইয়ে করি সেই গুলাই তো? হ্যাঁ হ্যাঁ সেইগুলা। কিন্তু মুরগ একটু বেশি থাকবে। মুরগটা তে একটু চাহিদা আছে বেশি Market যা এখন অনেক দাম। একটা দেশি মুরগী কিনতে গেলে তিনশ টাকার নিচে কিনা যায়না বুঝলি?

হ্যাঁ তাহলে দর আমি যদি হাজার খান দেশি মুরগী পৌষি এই রকম ফার্ম করে তাহলে দর পল্টিতে যদি লাভ না হয় মুরগী তে হবে। মুরগিতে যদি লাভ না পল্টিতে হবে। বুঝলি? আহ তা ঠিক বলিছিস। হাঁস পৌষলে কেমন হয়? হাঁসের বুদ্ধিটা কেমন বলত?

না আগে কি বলত তো আমাদের গ্রামেতো হাঁস গিলাও পৌষত অনেক। এখন হাঁস গুলাও দেখতে পেয়েনা। কেনে কে জানে? আরে হাঁস গুলান যে খাবার খাচ্চে কিন্তু সে অনুপাতেতো লাভ হয়না। বুঝলি? আহ মানি হাঁস তো শুধু ধানই খায় বল। আমি মানি কি বলব? এই চাষবাস হাঁস মুরগী হম এগুলার প্রতি দর আমার এত ধারণা নাই। মানি পাখি গিলা দেখে দর খাবার গুলা কি বলত? পাখি গুলা কি খায়?

এবার হাঁসে আমি শুনেছি যে দর ধান গিলাকে খদ খদ করে খায়। তো সেই গিলাই আর কি তাই লয়? সেইগুলাই তারপর আমি দর ভালো লাগে সব থেকে ভালো লাগে থার্মিং যে গুলো ছাগল ফার্মিং তারপর দেশি মুরগী, পল্টি তারপর fish ফার্মিং এগুলা বলে না মাছ করে ট্রেংকি করে। হ রে আমাদের ঐরকম গ্রামে আছে বুঝলি? মাছ গিলা চাষ করে কেমন বলত? মানি ট্রেংকির বিতরে মাছ থাকে তো প্রত্যেকদিন পালটায় Change করে বিতরে পানি গুলা আবার নতুন পানি বরদেয়। মাছ গুলা অনেক তাড়াতাড়ি শুদ্ধা বেরে যায়। হেব্বি লাগে দেখতে বুঝলিতো? হ্যাঁ তারপর তো নতুন একটা উঠেছে বায়োপ্লোগ বুঝলি? জলে মেশিন পেলে জলে অক্সিজেন সরবরাহ করছে বুদ বুদ করে উঠছে। এই দর জলটা পাল্টাতে হবেনা একবার মাছ পাল্টাতে জল একবার মানি একবার মাছ হবে তখনি জলটা পাল্টাতে হবে। সেইটো একটা ভালো যে বারে বারে জল পেলতে হবেনা।

হ্যাঁ আমাদের এই দিকে হইলছে বলতে চাদে একজন করেছে। তা বেশ ভালো লাভ কইচ্ছে। হটাইবি মাগুর তারপর কৈ জিয়ল শিং যেটা বলে ভালো ভাষাতে। তা শিং নিয়ে এসে সব গুলা চাষ কইচ্ছে তা বেশ ভালো লাভ কইচ্ছেরে। আহ তু আর আমাগে কিন্তু ভালো বুদ্ধি দিলি। মাঠে আমি কিন্তু ভাবিইনি কোনদিন। তা আমিতো ভাবছি কিছু একটা করবো মানে ধর্ চাষ করে আর কত দিন খাবো। তাই যদি হয় নাইলে আমি একটা কিছু করবো ভাবছি। নিজে একটু দার পার নিবো ওদের কাছে টাকা না হলে বন্ধন দিবো জায়গা। আমিতো করবো ভাবছি তা তো হবেনা?

কলকাতা থেকে সব পলিথিন কিনে এসে তুই যদি order দিস তুর ঘরে এনে দিন যাবে দিনে এসে ঐগুলাং জল বরে ওদের সেই system আছে মেশিন লাগিনে। এমন system করন দিছে। দিয়ে দর জল পাল্টাতে হবেনা বারে বারে দর একবার একবারই জল পাল্টাতে হবে। লাভটা ও ভালো হবে জানিস মাঠে? আহ তা ঠিক বলেছিস কিন্তু। কিন্তু মাছ গুলান তুর মরি ও তো যায়লান তুর বল? ঐগুলা তো ভাগ্যের ব্যাপার মাছের দর অসুখ টসুখ যদি হইন যায় সে লেগে দর আগে ঐ ডাক্তার যে মাছের দর কুলবে থাকেনা fresh দপ্তরি যে ডাক্তার তার সাথে contact করতে হবে। তাইলে পৌষার জন্য কি আমার তাদের কাছে জানাইলতে হবে নাকি ওদেরকে জানাইলতে হবেনা লয় তো যদি জিং এ বলিস যে দেখুন স্যার আমি তো মাছ চাষ করি তাই এখানে এই problem হচ্ছে আপনার কাছে কি কোন solution আছে? তো ওরা দেখবি বলে দিবে ঠিক।

ঔষধ না দিলেও ওরা লিখে দিবে তুই বাইরে থেকে কিলে নিবি।

হ্যাঁ তা তো আছে। তা শুন আমার একটা যুক্তি দে কি করবি বল তো? একটা পল্টি ফার্ম করবি তার পাশে একটা বড় জমি গুলা GCP থেকে খুদে মাছ চাষ করে রাখ। দেখবি দুইটা যদি চালাস তো চাষ করতি হবেনা। ওতে তাই তো এবার দর ঐ অ্যা করতে ও ভাবছি টাকা তো লাগবে। তা টাকা তো দেখি বুঝলি বাবাকে বুলি। বাবা যদি কিছু দিতে পাড়ে দার দূর করে আর নাহয় আমি লিব শুরু করব। কিন্তু আমি করব এটা ভেবেছি।

তুই যদি সব মিলাই starting করতে পাড়িস। আগে একটাই কর পল্টি ফার্মটা কর তারপর ইয়ে করবি মাছ চাষ করবি ঠিক অছে সেইট সেইট দেখি বাবাকে বলি। বলসি দেখি বুঝলিতো বাবা যদি দর সম্মতি না দেয়। বাবাকে বলিছিলাম আমি কিছু চাষ করব। তা বাবা বলল দেখ করবি তো কর কিন্তু আমরা বাবা কিছু দিতে পারবোনা বললে। আমি বললাম ঠিক আছে দেখি। তা বাবাকে আর একবার বলব দেখি কিছু টাকা দেও শুরু করব তাই লয়? হ্যাঁ তুই তো বলছিস যে এইদিকে এই বছরে নাকি পনেরো ভিগা ধান লাগাইচোস। তা পনেরো ভিগা ধানে তো প্রায় এক লাক্ষ টাকা হয়ে যাবে। ওটা হবে তো কিন্তু ধানে কি বল তো সেই রকম ফলন হয়নি। পোংকাতেই খেয়ে লিছে একগাদি। অর্থাৎ ধান গিলান হচ্ছে মরি গেইছে শুকে গেনছে। হম এবার দর মুনিষ টুনিষ তো করতে হইছে বাবার। আমি তো পাড়িই না শুধু মুনিষদের কে ও টাকা দেওয়া লাগছে আবার ধান ও ভালো হয়নাই এবার কত টাকা হবে বুঝলিতো? আহ ঐ যা হয় দর আশি নব্বই হাজার ধান গুলা বৃক্রি করে দে। দিনে তুই ইয়ে কর Starting কর। এবার তো সব বিক্রি করতে পারবোনা দর। এবার খাওয়ার লাইজ্ঞে চাউল ও বানাতে হবে দর। মুড়ির চাল করতে হবে। এবার সেই গিলাও তো করতে হবে। সেইগিলা ও ভাবতে হচ্ছে। তা সবই ভাবছি বুঝলিতো? একা আর কত ভাববো বল? সেইট তাহলে দেখ বছরের লাইগে তুরা চাউল করলে দিয়ে যে গুলা থাকবে বারতি সেগুলা দর বিক্রি করে ফার্ম আর ঐ মাছের যে জায়গাটা করতে হবে। GCP সেখানে খুদে লে বুঝলি?

তাইলে সেই ধান বেচে এই দিকে নাগিল নিব আর এক লাক্ষ টাকার মতন ধার লিব। তাইলে তরু দের লাক্ষ টাকায় হবেনা? এখন পল্টির ফার্ম খোলা কিছু কম হলে? হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ এক লাক্ষ টাকায় হনই যাবে। আর পঞ্চাশ হাজার টাকায় তুর পুকুরটা খোদান হয়ে যাবে। হম তাহলে তো ভালই হবে। ওইটাই ভাবছিলাম করবো। তো আমাকে যুক্তিটা দিলি তাও ভালো হল। সেইট তারপর দর পল্টির ফার্মটা যা করার করলি ঐটার দর এক লাক্ষা টাকা খরচ হবে দর ঐটা ভেবে রাখ। আর যেটা জমি খুটবি সেটা তে পঞ্চাশ হাজার টাকা খরচা হবেনা। কেনে BCB তে দর যদি একদিন সারাদিন খুরে দর complete করে দিবে। তারপর দর চারিপাশে কলার গাছ আরও সব গাছ হয়না পিপে তারপরে ছোট ছোট কলাই দেখবি তারপর অনেক কিছু গাছ হয় তারপর ওখান থেকে তুর কিছু income হবে দর। তারপর পুকুরে দর মাছ পেলবি এই টাকাটা দর পঞ্চাশ হাজারের মধ্যেই হয়ে যাবে। আহ তা ঠিক আছে বুঝলি বাবার সাথে কথা বলি। তারপর বাবার সাথে কথা বলি তুকে পরে জানাবোনি একবার বুঝলি? আহ তাই কর। তুই আমাকে phone করিস একবার আমিও যে আরও ফার্মিং খুলব সেগুলোতো তুর সাথে কথা বার্তা বলে লিব। তুই যদি পরবর্তিকালে খুলিস তাহলে তুর ও ভালো হবে বুঝলি? তাইলে Phone করিস হ্যাঁ? ঠিক আছে তাইলে পরে phone করব এখন রাখছি। বাইরিদিন যাবোগা ভাললাগেনা বাইরে।!

ঠিক আছে চল তাইলে টাটা হম টা টা